এমন কি শেষ জীবনেও তোমার স্ত্রী হচ্ছে তোমার সেই সম্পর্কের একটা সঙ্গী যেখানে শেষ জীবনে সে তোমার বন্ধু তা আরও এরকম সম্পর্কের বহু নাম আছে। hello সন্দীপ?

হ্যাঁ কোথায় আছিস বাড়িতে

এই আমারও চলে যাচ্ছে তারপরে বাড়ির খবর সব ঠিকঠাক? বাড়ির খবর চলে যাচ্ছে মোটামুটি আর কাজকর্ম বিশাল চাপ আছা আমি কিছু news দেখছিলাম এই news গুলো কি তুই শুনেছিস বা জানিস যেমন ধর এই পাঠান movie নিয়ে দেখলাম খুব hike চলছে ইদানিংকালে এ পাঠান movie কয়েকদিন আগে release করেছে তাই সম্বন্ধিত কি কিছু জানিস না পাঠান movie দেখা হয়নি তবে trailer গুলো দেখলাম আর হ্যাঁ আমিও news দেখেছি ভালোই কামাচ্ছে দেখছি সাড়ে তিনশো চারশো কোটির মতো শুনতে পাচ্ছি trailer টা কি তুই দেখেছিস? হ্যাঁ trailer টা দেখেছি খুব controversy হয়েছে trailer টা কেমন লেগেছে দেখতে trailer দেখে তো ভালোই মনে হল খরচা ভালোই করেছে হম controversy তো হচ্ছে শুনছিলাম দীপিকা পাডুকোন এর তো কোন একটা dress নিয়ে মনে হয় controversy হচ্ছিল হ্যাঁ boycott controversy অনেক চলেছে লোকে তো তাও দেখছে না হলে এত আর এখানে star cast তো দেখলাম শাহরুখ খান আছে জন ইব্রাহিম আছে আর দীপিকা পাডুকোন কিন্তু আমার জন ইব্রাহিম কে বেশি ভালো লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ শাহরুখ খানের যে বড় বড় চুল টা করেছে সেটা আমার খুব একটা ভালো লাগেনি, অনেকের হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার অত খুব একটা ভালো গালছে না ও না এখানে সালমান খানও আছে তো

হ্যাঁ সালমান খান ওই হয়তো last এর interval এর পরে হয়তো হতে পারে মানে trailer এ দেখা যাচ্ছে মানে কোন একটা গান টান এরকম কিছু একটা হয়তো করেছে যে রকম করে আরকি

তো

ভালো লাগছে শুনতে অনেকগুলোই তো দেখলাম গান বের করেছে গান তো মোটামুটি সবই ভালো এখন নতুন গান তো ভালই লাগছে কিন্তু এখনকার গানগুলো আগেকার দিনের যে পুরনো গান আছে সেই গানের মতন চলে না এখনকার গানগুলো অনেক তাড়াতাড়ি market এ আসে আর অনেক তাড়াতাড়ি market থেকে চলেও যায় হ্যাঁ হ্যাঁ এখন গানের size ও ছোট বিভিন্ন রকমের music দিয়ে ভরে একদম শেষ করে দিচ্ছে আর দেখছিলাম তোর income এর ব্যাপারটা দেখছিলাম তোর যে report গুলো আছে সেই report এ দেখছিলাম যে চারশো কোটি পাঁচশো কোটি এরকম এক সপ্তাহে income হয়ে গেছে দেখেছিস ওগুলো? হ্যাঁ দেখেছি তবে অনেকদিন পর শাহরুখ খান তো অনেকদিন পরে মনে হয় movie আহ release হলো তো সাড়ে তিনশো চারশো কোটি তো হবেই এক লতা তবে আমার মনে হয় এই যে movie টা আছে এখন তো অনেকদিন পরে শাহরুখ খান come back করলেও তো আমার মনে হয় যে triple r যে টা movie টা হয়েছে সে সব movie কে মনে হয় cross করে বেরিয়ে যাবে কারণ ওইগুলো তো এক হাজার বারোশো কোটি টাকা income করেছে এটা মনে হয় তার থেকে অনেকটা বেশি হতে পারে বাহ বাহ তাহলে তো hit ব্যাপার হয়ে যাবে hit তো already হয়ে গেছে এখন কত box office এ collection করবে সেটাই হচ্ছে দেখার হম আচ্ছা আরেকটা news দেখছিলাম যে এই যে আমাদের share market নিয়ে share market এ আদানি group এখন যে last কয়েকদিন থেকে দেখছি একদম বড়োসড়ো fall হচ্ছে এই বিষয়টা দেখেছিস কোন news এ দেখেছিস? হ্যাঁ এটা news আমিও দেখলাম একটু বের করার কথা চলছিল আহ কিছু একটা report হয়তো বেরিয়েছে আদানি group এর আহ ব্যাপারে FPO এ তো launch করেছিল FPOlaunch করল কুড়ি হাজার কোটি টাকা collection করার জন্যে কিন্তু FPO ওটা launch করার পরে কাল যেটা দেখলাম আবার সেটাকে postponed করে দিয়েছে মানে বলছে যে আমরা এতে যত টাকা collection করেছি যারা investor আছে তাদেরকে আবার টাকা ফেরত দিয়ে দিব ওহ কেন কেন? কারণ বলছে এখন hindenburg এর যে report বেরিয়েছে তাতে বলছে যে আদানির যে share গুলো আছে সেগুলো কে manipulate করা হয়েছে manipulate করেছে নাকি মরিশাস থেকে মরিশাস থেকে liquid fund আহ ওখান থেকে জোগাড় করেছে তারপরে virtual ভাবে share price বাড়ানো হয়েছে এই নিয়ে একটা বিস্তর জল ঘোলা চলছে এবার আমাদের এখানকার investor রা কি হয় যেকোনো একটা news বা কোন hide তৈরি দেখে তাহলে তারা তো চলে যাবে তখন sell করার জন্য কারণ সেই বিশ্বাসটা আর থাকেনা share এর উপরে

থাকবে না তখন share এর দাম টা automatic পড়তে থাকবে তুই কি দেখেছিস আদানি share তো last কয়েক দিন থেকে একদম অনেক নিচেই চলছে দাম অনেক পড়ে গেছে হ্যাঁ দাম তো অনেক কমেছে চার পাঁচশো টাকার মত দাম মোটামুটি নেমে গেছে কালকে তো দেখলাম যে নয়শো টাকার মতো কমেছে আদানি enterprise দেখলাম যে নয়শো টাকার মতো কমেছে উম এখন share আদানি share তো ভালোই দাম ছিল এখন অনেকটাই দাম ছিল এখন কমে গেলে তো investor রা মার খেয়ে যাবে মার খেয়ে যাবে investor রা এজন্য টাকা তুলে নিতে চাইছে, খুব বেশি টাকা বেশিদিন hold করিয়ে রাখতে চাইছে না সমস্যা এই FPO বা IPO এইগুলো সম্বন্ধে কোন কিছু কি জানিস্? হ্যাঁ এই মোটামুটি জানি but আহ উম এই যে আদানি FPO টা বের করল তো সেখানে কি

আমি যেটুকু শুনলাম বা news পড়ে যতটুকু বুঝলাম যে এই যে FPO টা বের করেছে এখানে বলতে গেলে কুড়ি হাজার টাকার collection পড়বে এবার সে ক্ষেত্রে retail trader যারা থাকবে তারাও invest করবে যারা বড় বড় Institute তারাও invest করবে তো কুড়ি হাজার কোটি টাকা invest করার কথা ছিল এবার সেটা successfully launch ও করে দিল launch করার পর তারপর indian বার্গের report যখন আসলো যখন হম যে আদানির share price অনেক পড়েছে তখন এটাকে আবার ইয়ে করল withdraw করল, কালকে সম্ভবত news এ দেখলাম যে এটাকে withdraw করার কথা বলছে

মানে share কমছে প্রচুর পরিমাণে এটা দেখা যাচ্ছে উম এবার যেকোনো একটা যদি company আদানি তো অনেক বড় company যেকোনো একটা company share price যদি পড়ে তাহলে আমাদের গোটা যে ইয়েটা যে system আছে BSE বল বা NSE হম ওটারও একটা effect করবে বেশ ভাল রকমের effect পড়বে হম হম হম এক্ষেত্রে তো সমস্যা হয়ে গেল কারণ আমাদের retail trader রাও তো এখানে থাকে retail trader রা invest করে তো তাদের তাদের তো পুজি অনেক কম থাকে যেহেতু investor অনেক বেশি থাকে এদিকে পুজিও অনেক কম থাকে সে ক্ষেত্রে তো retail trader দেরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে

আমি share এ এখন পর্যন্ত invest করিনি তবে কিছু আমি চিন্তা-ভাবনা করছিলাম যে share market এ একবার যদি invest করা যায় কিন্তু এই যে news দেখলাম এই news দেখার পর আর মানে ইয়ে টা মানে সাহসটা সাহস হচ্ছে না, কারণ আমাদের যেহেতু আমরা retail trader আমাদের ছোটখাটো investment থাকে ছোট investment এখন যদি ডুবে যায় তাহলে তো আমরা পুরো wipe out হয়ে যাব market থেকে

তারা সামনে নেবে দেখা গেল কেউ যদি একশ কোটি বা দুইশ কোটি invest করে যে তার যদি এক কোটি বা দু কোটি loss ও হয় তাহলে তারা সামলিয়ে নেবে কিন্তু আমাদের যদি Invest থাকে দেখা গেল পঞ্চাশ হাজার বার ষাট টাকা টাকার মধ্যে দশ হাজার কুড়ি হাজার টাকা wipe out হয়ে গেলে তাহলে তো আমাদের আর কিছুই থাকল না আমরা তো retail trader আমাদের সারাদিন আশা থাকে এক হাজার বা দুই হাজার টাকা হইতো যদি earning বার করা যায় সে ক্ষেত্রে যদি দশ হাজার

উহ কিন্তু আমি যেটুকু শুনেছি বা দেখেছি তাতে mutual fund এ invest করাটা কিন্তু একটু বুদ্ধিমানের কাজ mutual fund সম্বন্ধে কিছু শুনেছিস জানিস্? না mutual fund সম্বন্ধে জানি না

কেমন কি আমি হম তুই যেটুকু শুনেছিস যে mutual fund হচ্ছে একটা গোষ্ঠীর মত আরকি যেমন আমরা যদি দশজন জন থাকি দশজন ছোট ছোট থাকি তো দশজন ছোট retail investor থাকি তো

দশ জন retail investor মিলে আমরা একখানা group বানাতে পারি এবার দেখা গেল যে আমরা পঞ্চাশ হাজার টাকা করে daily invest করলাম আচ্ছা, পঞ্চাশ হাজার টাকা করে দশজনের invest করার পর এক খানা আমাদের fund manager রেখে দিতে হবে যে কিনা কোন fund কোন দিন বাড়ছে বা কমছে এটা ও তখন total research করবে research করার পর দেখা গেল যে টাটা group এর কোন কোন শেয়ার আর এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে বাড়তে পারে এগুলো আচ্ছা

এর ওপরে research করবে research করার পর তারা সেখানে সেই টাকাটা লাগাবে এবার টাকাটা লাগানোর পরে যদি share price পড়ে যায় তাহলে তো যে টাকা লাগাবে তার তো profit হবে না তে ও সেখান থেকে যে profit টা earning করবে সে earning হম কিছুটা percentage এ stock manager থাকবে সে হচ্ছে কিছুটা পরিমাণ রাখবে

ও আচ্ছা তাহলে mutual fund আহ আহ এটাও একটা company র মধ্যেই মানে ধরে রাখ যে কোন একটা উহ company সেটাকে চালাচ্ছে mutual fund হ্যাঁ mutual fund ও একটা করে company যেমন fund house থাকে যেমন এক একটা fund house নাম হয় যেমন আমাদের বড় fund house হচ্ছে ICICI axis bank এর Fund এরকম বড় বড় fund house আছে nippon বলে একটা fund house আছে তারাও

এখানে market থেকে টাকা তোলে

আচ্ছা এবার ধরে রাখ যদি আমি mutual fund এ টাকা লাগেই টাকা লাগেই মানে ধরে রাখো আমি নতুন আমি কিছুই জানিনা তো সে ক্ষেত্রে আমাকে কি করতে হবে তাহলে আহ তোকে reliable mutual fund আছে

তোকে আগে দেখতে হবে যে কোন mutual fund yearly basis এ বা হচ্ছে একটু two yearly বা three yearly

কোন একটা mutual fund এক বছরে return দিচ্ছে thirty percent বা forty percent return দিচ্ছে তাহলে আমরা সেই fund house এ invest করতে পারি কারণ তারা হচ্ছে business টা ভালো করছে ভালো করছে বলে তারা percentage টা ভালো দিতে পারছে

তারা যদি ঠিকমতো research করতে পারে তাহলে earning টা বার করতে পারবে আচ্ছা. আর যদি দেখা যায় যে তারা research টা ঠিকমতো করেনি তাহলে earning টা কম হবে আচ্ছা এবার mutual fund যেটা ব্যাপারটা বললে তাহলে এটা কি আমাকে একবারে টাকা দিতে হবে?

মনে কর হ্যাঁ কোন মানে ওই মাসে মাসে যে আমি যদি মনে করি যে না আমি এই মাসে এত টাকা লাগালাম পরের মাসে আবার এত টাকা লাগালাম সে সেই ব্যাপারটা নয়? হ্যাঁ সেই ব্যাপারটাও আছে সেই ব্যাপারটা আছে এখানে দুই রকম ভাবে invest করা যায় এক হচ্ছে আমি যদি invest করি যে একটা কোন lump sum amount হচ্ছে আমি ইয়ে করলাম invest করলাম তো সেটা হম lump sum amount হিসেবে থেকে যাবে এবার তারপরে যদি আমি উম চেষ্টা করি যে আমি monthly একটা টাকা invest করব monthly দেখা গেল দু হাজার টাকা বা তিন হাজার টাকা invest করবো সেটাও হম হচ্ছে invest করা যায় সে ক্ষেত্রে option গুলো বেছে নিতে হয় একটা lump sum এর option থাকে সেখানে lump sum amount দিয়ে আহ invest করতে পারবো, টাকাগুলা সেখানে পঞ্চাশ হাজার বা এক lakh টাকা আমি invest করতে পারব তো সেখানে আমি এক lakh টাকা আমি invest করলাম আর যদি আমি monthly করবো ভাবি তাহলে হচ্ছে আমাকে monthly যে payment system আছে সেইরকম অনুযায়ী হম হম আমাকে option গুলো choose করতে হবে ও আচ্ছা আর এটার time থাকে তাইতো? হ্যাঁ time তো থাকে, এবার কোন কোন mutual fund house কি করে ওরা হচ্ছে টাকা রাখলে পরে এক বছরের জন্য locking system করে দেয় locking system ও থাকে মানে এক বছরের মধ্যে আহ কিছু করতে পারবো না এক বছরের locking system যদি থাকে তাহলে কি হবে এক বছরের মধ্যে আমরা কোন কিছু করতে পারবোনা মানে টাকাটাকে withdraw করতে পারব না আবার অনেক fund house আছে যেখানে তারা হচ্ছে locking এর কোন ব্যবস্থা নেই যেমন আমার দেখা গেল যখন

সুবিধা ভালো এবার fund house টা দেখে নিতে হবে যে ঠিকঠাক মত research করতে পারছি কি পারছে না সেই বিষয়গুলো গুলো দেখে নিতে হবে সেই বিষয়গুলো দেখে থাকলে তো আর return যদি ভালো থাকে thirty percent বা হচ্ছে forty percent যদি return দেয় তাহলে আমার invest করাটা সুবিধা হবে

এখনতো post office বল বা bank বল সেখানে তো সুদের হার অনেক কমে গেছে যদি তো সেই জন্যই মানুষ mutual fund বা share market এর ওপর প্রবণতা অনেক বেশি কারণ এখানে return টা অনেক ভালই পাওয়া যায় যেমন কোন share কোন share এ যদি কোন একটা ভালো share এ ঠিকমত invest করা যায় হম তাহলে তার return percentage টা অনেক ভালো থাকে কারণ company ব্যবসা যত ভাল করবে তার profit ও তত ভালো হবে profit যদি ভাল হয় তাহলে যারা investor আছে তারাও profit এ থাকবে আর কোন share যদি profit এ না থাকে loss এ যদি run করে তাহলে investor রা তো সেখানে interest দেখাবে না আর investor রা যদি interest না দেখায় তাহলে সে ক্ষেত্রে এটা আরো কমে যাবে টাকার valuation টা কমে যাবে plus share price টাও কমবে share price এ যদি কমে তাহলে তার আরও যে value গুলা আছে investor একা খাবেনা তখন

সেই তো IPO সম্বন্ধে কিছু জানিস্? IPO সম্বন্ধে কিছু খবর দেখেছিস? না IPO সম্বন্ধে আর কোন খবর দেখা হয়নি কোন খবর কি বেরিয়েছে নতুন কিছু IPO আমি আমি IPO বিষয়টা খুব একটা ভালো জানি না কিন্তু IPO এর বিষয়টা যেটা news এ দেখছিলাম সেটা বলছে যে দেখা গেল যে কোন একটা টাকা মানে কোন একটা company হয়ত launch করবে share market এ হম বা হয়ত দেখা গেল মানে তিন বছর চার বছর ধরে তারা ব্যবসা করছে offline এ ব্যবসা করছে share market তাদের হয়ত কোনো listing নেই আচ্ছা সেক্ষেত্রে সে ক্ষেত্রে কি হবে উম এবার দেখা গেল কোন একটা বড় project পেল company দেখা গেল যে দু হাজার কোটি টাকা বা তিন হাজার কোটি টাকার project পেল কিন্তু তার আহ দেখা গেল total পয়সা আছে আহ এক হাজার কোটি টাকা আছে হম এবার ওর দরকার হচ্ছে পনেরো হাজার কোটি টাকা ওর কাছে তো কোনো fund নেই ওর কাছে liquid fund নেই পয়সা নেই বা হচ্ছে promoter বড় বড় promoter বা investor তাদের কাছ থেকেও হচ্ছে টাকা নিয়ে আসতে পারছেনা fund জোগাড় করতে পারছে না তখন company কি করে তখন share market

করে তাহলে retail trader যেমন থাকবে তেমনি বড়-বড় investor রা থাকবে তারা তাদের share গুলোকে Invest করার জন্য কিনবে দেখা গেল কোন retail trader দশ হাজার share কিনল তো আচ্ছা তো দশ হাজার share রের যে দামটা আহ আহ set করা থাকবে দেখা গেল একশ টাকা করে যে দাম set করা আছে তাহলে যে দামটা হবে সে দামটাও বের হবে সেই দামটা pay করবে ওখানে তারপরের উম সেটার listing যখন হবে তখন দেখা গেল market অনেক উপরে যাচ্ছে মানে দেখা গেল একশো টাকা থেকে listing হল share price চলছে দুশো টাকায় তাহলে সেই টাকাটা তার profit হবে মোট কথা হচ্ছে যে IPO টা market এ launch করে এজন্যই আহ মানে fund জোগাড় করার জন্য fund জোগাড় করার জন্য এবার competant তো আর কোনো retail trader এর কাছে থেকে এসে তো আর বলতে পারছি না যে আমার company এরকম একটা ভালো business করছে তুমি আমাকে আহ fund provide করো হ্যাঁ হ্যাঁ. এ কথা তো কেউ বিশ্বাস করবে না কোম্পানি সম্বন্ধে কেউ না জানতে পারে এত বড় দেশে এত লোকের কাছে কাছে এগিয়ে গিয়ে তো বলা সম্ভব নয় বলা সম্ভব নয়. সেজন্যই সেজন্যই কোম্পানি IPO release করে এবার IPO release করলে at a time অনেক Investor আছে আর অনেক আহ fund জোগাড় হয় এবার সেই fund দিয়ে তারপরে company ব্যবসাটা আরও বাড়াতে পারে আচ্ছা. এবার এবার ব্যবসা বাড়ানোর পর দেখা গেছে যে তার হচ্ছে profit হল তো profit হম যদি হয় তাহলে সেই profit টা যারা investor আছে তাদের মধ্যে ইয়ে টা করে দেবে distribute টা করে দেবে

তবে এখানে risk ও আছে আমার মনে হচ্ছে risk তো অল্পবিস্তর কিছুটা থাকবে কারণ banking system বা post office র system এ আহ যে ইয়ে গুলো থাকে system গুলো থাকে আহ সেগুলো অনেকটা safe হয় আর এখানে share market টা সব সময় volatile তো volatile যদি হয় একটু risk যদি নেওয়া যায় একটু risk নিলে টাকাটা অনেক বেশি earning হয় কিন্তু risk তো অবশ্যই আছে risk থাকবে হ্যাঁ risk মানে কেমন risk মানের লোকের কাছে শোনা যায় না আমরা তো এই share market পয়সা লাগাই না তাই জানিনা আমাদের আমার কিছু আহ চেনা জানার মধ্যে দাদার আছে

এরকম আছে কারণ আগে তো এখানে আমি যেইটুকু দেখলাম news পড়ে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আগে থেকে একটু research করতে হবে research যদি কেউ না করে একদম অন্ধের মত যদি কেউ পয়সা লাগে দেয় তাহলে কিন্তু loss হওয়ার probability অনেক বেশি থাকে এবার এবার proper research টা করে সেই জন্যই

এবার ওরা news follow ভালো করে কিনা জানিনা মানে হয়তো research ঠিকঠাক মতো করে না হয়তোবা সেরকম ভাবেই পয়সার লাগিয়েছিল guarantee র কথা বলতে গেলে guarantee তো কোন কিছুতেই নেই কারণ এর আগেও আমাদের দেশে হয়েছে এরকম যে দেখা গেল বড় বড় banking যে Institute গুলা আছে সেগুলো কিন্তু প্রচুর collapse করে গেছে ঠিক আছে bank হ্যাঁ হ্যাঁ bank যে private bank যেগুলো চলছে

মানুষদের ভরসা টা বেশি থাকে Post Office এর ওপর ভরসা বেশি থাকে তেমনি banking system এর ওপর ভরসা থাকে মানুষের বেশি না

share market এর সম্বন্ধে মানুষ তো খুব বেশি নয় share market সম্বন্ধে মানুষ খুব বেশি জানতেও চায় সবার একটা ধারণা হয়ে রয়েছে কি মানে share market করা মানে আমার টাকাটা ডুবে যাবে তো এ perfection বানিয়ে রাখে না যেমন bank bank দেখো এই কিছুদিন আগে যেমন news এ বারিয়েছিল যে bank গুলো কিছু bank merge করে গেল যেমন allhabad united এর সমস্ত bank গুলো তার মানে কি bank গুলোও কি ওদের ব্যবসা চলছিল না নাকি bank গুলোর ব্যবসা চলছিল না তেমন নয় আমি যেটুকু জানি যে bank ব্যবসা ঠিকঠাকই চলছে কিন্তু দেখা গেল যে একটা bank র fund আছে দেখা গেল দশ হাজার কোটি টাকা আরেকটা bank র fund আছে দুই হাজার কোটি টাকা দোতারা যদি একসাথে merge হয়ে যায় তাহলে তাদের market capital তো বেড়ে যাবে at a time বারো হাজার কোটি টাকা বা কুড়ি হাজার কোটি টাকা হয়ে গেল তো সে ক্ষেত্রে তারা হচ্ছে মানুষকে loan বেশি দিতে পারবে আর loan যত বেশি দিতে পারবে ততো bank bank র হবে bank র bank র main income হয় generate হই loan দেওয়াতে যত loan দিতে পারবে তত তার income বাড়বে এবার দুটো bank merge হয়ে যদি একসাথে ওরা loan provide করে তাহলে তাদের income টা তো আরো অনেক বেড়ে যাবে সেজন্যই merge টা হচ্ছে সেটা ভাল একদিকে খারাপ নয় একদিকে এটা ভালই

আরেকটা খবর দেখছিলাম যে EPF টাকা তোলার সময় tax মানে কম কাটবে এই বিষয়ে কিছু শুনেছিস খবর দেখেছিস কিছু? না গো কবে খবর এটা পেলে? এই কালকে তো budget ছিল এই দুই এক দিন আগে এরকম খবরও ছিল যে এই EPF এর টাকা তোলার সময় যে time টা লাগে আগে তো অনেক বেশি time লাগতো আগেতো তিরানব্বই দিন time লাগতো EPF এ টাকা তুলতে এজন্য তিরানব্বই দিন time লাগত এখন সেই time টা reduce করে বলছে যে এখন ষোলো দিন time লাগবে plus

TDS এর যে percent ছিল সেগুলো অনেক কম কাটবে আগে হয়তো কুড়ি percent বা বাইশ percent টাকা কাটতো এখন সেটা বলছে দশ দশ percent টাকা কাটবে ও তাহলে তো সাধারন আমাদের employee দের অনেক সুবিধা হলো মানে আমরা হ্যাঁ যারা return file করত তাদের তিন মাস time লেগে যেত পয়সা আসতে তাহলে এখন পনেরো ষোলো দিন বা দু সপ্তাহের মধ্যে চলে আসে তাহলে তো অনেক মানে খুব সুবিধা